একটি ব্যানার লাগানো আছে।

এবং রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছে।

এবং চারিদিকে রয়েছে খোলা আকাশ ও অনেক রকমের গাছপালা।

এটি একটি ফলের ঠেলার সামনের থেকে নেওয়া ফ ছবি।

স্তূপের উপর একজন বসে আছেন একজন শুয়ে আছেন আরেকজন বসে।

এখানে বিভিন্ন রকমের বিস্কিট চিপস ভুজিয়া--

যেখানে অনেকগুলি মাটির ভার ও বিস্কিটের প্যাকেট রয়েছে।

যার এক সাইডে রয়েছে তিনটি তিন রঙের ডাস্টবিন ।

এবং সাইডে রয়েছে একটি ফল ও সবজির--

এবং এর রাস্তার চারিদিকে রয়েছে বিভিন্ন রকমের পোস্টার ।

সাদা ও স্কিন কালারের ওড়না দিয়ে বেরিকেড দেওয়া।

যার এক সাইডে আছে--

যেটা দেখে মনে হচ্ছে এটি কামাক্ষা মন্দিরের ভেতর হতে পারে।

ইত্যাদি গৃহস্থলীয় জিনিসপত্র পাওয়া যায়।

আর সামনে রয়েছে একটি নীল রঙের বড় গাড়ি।

ক্যারাম বোর্ড এবং ভিতরে রয়েছে--

যার মধ্যে বই ও যাবতীয় সামগ্রী আছে।

যেগুলির মধ্যে বিভিন্ন রকমের বাজে মাল সামনে থেকে দেখা যাচ্ছে।

এবং যার এক সাইডে রয়েছে স্কুটি রিক্সা।

এবং যার পিছে রয়েছে একটি বড় ব্রিজ ।

পাহাড় পাথর ও জল আমরা দেখতে পাচ্ছি।

এটি একটি হোটেলের সামনে থেকে নেওয়া ছবি।

যিনি রুগীদের সেবা করছেন।